এখানে একটি বিল্ডিং যার সামনে দুটো গাড়ি একটি মার্সিডিস এম যে এ্যাম্বাসেডর যেটি সবচেয়ে পুরনো গাড়ি যা আমাদে নেতা মন্ত্রীরা ব্যবহার করেন এটি দেখানো যাচ্ছে।

একটি বিল্ডিং যার মধ্যে হয়তো এটি কোন ওফিসও হতে পারে বড় আদালতও হতে পারে বা কারো ঘরও হতে পারে এসা--

প্ল্যান্টের জায়গা যেখানে বিভিন্ন ধরনের গাছগাছালি লাগানো হয় ফুলের চারাগাছ লাগানো হয় ফুলের চারাগাছ বিক্রয় করা হয় সেই সমস্ত জায়গা।

এখানে আবার একটি বড় মুদি দোকান ঠিক নয় এটি একটি অনেক বড় শপিংমল বলে মনে হয়।

যেখানে অনেক বেশি পরিমাণে চাল ডাল গম এই সমস্ত জিনিসপত্র প--

বাজার বা এটা একটি শপিং মলও হতে পারে যেখানে বিভিন্ন ধরনের আচারের আচার রয়েছে বিস্কিট রয়েছে বিভিন্ন ধরনের আ গুজিয়া টুজিয়া এই সমস্ত জিনিসগুলো রয়েছে।

ছেলেটি খুব সম্ভবত জিম করে এত সুন্দর বডি বানিয়েছে।

এখানে তিনটে দোকানের দেখা যাচ্ছে শাটার ফোরে পড়ে রয়েছে।

যে উনি কি ওই করুণার সময় ওই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছিলেন কিনা এটি খুব সম্ভবত তখনকার সময়ের একটি ছবি।

এখানে একটি জিমের ভেতরের তিনটি যন্ত্রপাতির ছবি দেখানো হয়েছে।

এটি একটি খালি জায়গা এটি একটি খুব সম্ভবত এটি একটি পোল্ট্রির ফার্ম রয়েছে।

এগুলো বিক্রয়ের মাধ্যমে ডিম আঃ এক এ ডিমের জন্য অনেকে ই পোল্ট্রি ব্যবহার করে থাকেন অনেকে মোরগগুলো বয়লার মুরগি হিসেবে বিক্রি করে থাকেন।

এখানে এটি একটি শোরুমই বলা যেতে পারে।

এটি অপর আরেকটি মুদির দোকানের ছবি এখানে হতে পারে।

একটি শোরুম হতে পারে যার হোটেল বা রেস্টুরেন্ট যার নাম এখানে ইন্ডি সূত্র।

আর বাইরে একজন লোক দাঁড়িয়ে রয়েছে ভেতরে অনেকজন কর্মচারী রয়েছেন ওরা হয়তো বিভিন্ন ধরনের অর্ডার রেডি করছে।

একজন মহিলা ওনাকে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি রেডি করে দিচ্ছ--

এখানে একটি পাখি দেখা যাচ্ছে যেটি ক্ষেতের মধ্যে বিচরণ কর--

সবুজ রঙ এর ক্ষেতের বিভিন্ন ধরনের গা গাছ ধান ক্ষেত হতে পারে এটি গম ক্ষেত হতে পারে বা অন্যান্য অনেক ক্ষেতই হতে পারে।

দেখা যাচ্ছে একটি বিল্ডিংয়ের মধ্যে--

এখানে এসে ঘুরা-ফিরা চলা ফেরা আসা যাওয়া ইত্যাদি বিভিন্ন ধরনের কাম কাজের জন্য এটি ব্যবহার করা যেতে পারে।

এখানে আবারো একটি বাস স্ট্যান্ডের ছবি দেখানো রয়েছে সেখানে তিন যেখানে বিভিন্ন ধরনের বাস দাঁড় করানো রয়েছে কিছু হলুদ রঙের বাস রয়ে--

রয়েছে যেগুলো সাধারণত স্কুল কলেজের স্টুডেন্টদের আনা নেওয়ার ক্ষেত্রে ব্যবহার ক--

এছাড়া এখানে রয়েছে অনেকগুলো খাওয়া দাওয়ার জিনিসগুলো থাকার কথা নয় এখানে এটি একটি লাইব্রেরি তাই বলা যেতে--

উপরে একটি জিনিসপত্র রাখার জায়গা দেখা যাচ্ছে গাড়িটি দেখতে প্রথম দৃষ্টিতে খুবই আকর্ষণীয় বলে মনে হয়। এই--

এটি একটি জিমখানার ছবি বলে মনে হচ্ছে যেখানে সামনে একটি ট্রেডমিল রাখা গ্রিলের বাইরে জায়গাটি অতি সুন্দর বলে মনে হচ্ছে।

বাইরে একটি গাছ দেখা যাচ্ছে ট্রেডমিল দেখা যাচ্ছে ট্রেডমিলের মাধ্যমে দৌড় ট্রেডমিলের উপরে দৌড়ালে হয়তো অনেকেরই ওজন শরীরের ওজন কম থাকতে পারে ব--

এখানে একটি কিউ আর কোড প্রদত্ত করা হয়েছে যেখানে বিভিন্ন ধরনের অনলাইন অ্যাপ যেমন এইচ_ডি_এফ_সি ব্যাংক পেটিএম গুগল পে ফোন পে এবং ওহাটসঅ্যাপ পেমেন্টের মাধ্যমে এখানে পেমেন্ট করা যেতে পারে।

এবং এক আকাশি কোনো মেঘাছন্ন রয়েছে হয়তো কোনো লাইটপোষ্টের নিচে দাঁড়ানো রয়েছে অটোটি।

এটি একটি দূর্গা পূজার প্যান্ডেলের ছবি যেখানে দেবী দুর্গার প্রতিমার পাশাপাশি অন্যান্য দেব দেবীদেরও প্রতিমা রয়েছে।

পুরোহিতমশাই এসে এখানে দাঁড়িয়ে হয়তো সন্ধ্যাআরতির সময়কালীন এই ফটোটি তোলা হয়েছে।